একটি সাদা রঙের নীল বর্ডার দেওয়া বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। সেটা সম্ভবত কোনো একটা পুলিশ স্টেশন ।

সামনে একটা সুশীলা স্টোরস এর এর দোকান দেখতে পাওয়া যেচে দোকানটা গোলাপি ও কমলা রং দিয়ে ডিজাইন করা ।

এবংসামনে দুটো নৌকাও রয়েছে সেটা সম্পূর্ণ ফাঁকা সেখানে কোন মানুষের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না --

এক বড়ো নদী দেখতে পাওয়া যাচ্ছে সেই নদীটার চার পাশে অনেক গাছপালা রয়েছে ।

সামনে একটা বড়ো নদী দেখতে পাওয়া যাচ্ছে নদীটার পাশে অনেকজন মানুষ রয়েছে ।